হু হু, হু হু হু হু। ঐটাতো আছেই কিন্তু আমি যে বলবো, যেহেতু তুমি বিয়ে বাড়িতে যাচ্ছো সবকিছু করছো, কিন্তু পরীক্ষাটা দাও। ঐটা থেকে কি হবে, তোমার একটু experience হবে, একটু অনুভব হবে কি করে papers solve করা যায়, কি করে~ হ্যাঁ তাইলে কি যখন তুমি দুটি exam দিবে, ঐখানে কি থাকবে তুমি জানবে। আর এটা কি হ্যাঁ এতো time আমার কি ওখানে দিতে হবে, এতো time এখানে দিতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ এটাই আমি বলতে চাই ছি। তাই জন্য বলবো, কি এরকম ভাবো না যে বিয়ে বাড়িতে যাচ্ছি। হ্যাঁ একটা তৈরী করে নাও কি মানে paper কি রকম আসবে যেহেতু CGR আছে, competition টা খুব tu~ tuff হয়। grade B চাকরি হয় এটা থেকে, হু ঠিক আছে। grade bay চাকরি হয় মানে অনেক tuff থাকে, বলতে গেলে। তারপরে টা কি আছে, তোমার এই exam টা তাও তো হালকা হয়, এটা যদি তুমি clear করো তাই পরে তোমাকে আরেকটা exam দিতে হবে। tier two mense টা, ঐটা অনেক tuff হয়। ঐটা pass করতে গেলে তোমাকে। হু হু, ওটাই আছে। কিন্তু আমি বলবো যে এইসব না ভেবে Exam টা দাও। ঠিক আছে? Exam টা দিলে কি হবে, একটা অনুভব হবে তোমার কি হ্যাঁ আমি করতে হবে না করতে হবে, কি করে করতে হবে সবকিছু হবে। আর তার সঙ্গে যে job এর ব্যাপার আছে তুমি আমার computer center এ আসতে পারো, ঐখানে গিয়েও practice করতে পারো সবকিছু।

তাই তোমাকে কি long term এর জন্য চাকরি চাই নাকি short term এর জন্য চাকরি? যেহেতু তুমি তো চাকরির এক-দুই বছর তিন বছরের জন্য করছো না, তোমাকে তো বিয়ের পরও করবে তুমি তাই জন্য আমি বলবো কি চাকরি করতে গেলে একটা এ রকম চাকরি ধরা কি তোমার বিয়ে পরেও টেনশন নেই, চাপ নেই। এ রকম চাকরি , বুঝতে পেরেছো?

এখন আমি দিয়েচ্ছি banking এর দিয়েছিলাম, IPS এর, ঐটা ধরে result আসবে। যেহেতু ভাবছি কি ranking টা ধরে থাকবে তারপরে মনে হয় SBI ঐসবে apply করতে পারবো।

এবার এটা কি আছে, এবার আমি ভাবছি CTET দিবো। এই state ad এর টা দিলে কোনো লাভ নেই। CTET টা দিয়ে দেখবো কি হচ্ছে টা কি ব্যাপার টা। না আমি বেকার নাকি paper টা tuff । কেনো কি দেখছি, লোকরা যারা পড়তে আসে না ওরা মানে merit list নিয়ে বসে আছে, চাকরি করে নিচ্ছে। কি টাকাও একটা ব্যাপার না, না যে কি। তাই জন্য এবার CTET টা দিবো, হ্যাঁ CGL এর form টা আমি fillup কললাম না। ব্যাপারটা কি ছিলো, কি যে sheet টা অনেক কম ছিলো। তাই জন্য হ্যাঁ আমি CGL এর form টা fillup করলাম না। এবার ভাবছি কিন্তু দুই-এক বছরে পরেই যখন বের হবে তাইলে করবো, এ রকম ব্যাপার আছে। দেখা যাক কি আছে না আছে, আমি দিচ্ছি শুধুই exam টা। কি pass হবো না হবো এটা ওপর ওয়ালার উপরে আছে। তৈরী করে যাচ্ছি, আর দেখো এমনি private job তো অনেক আছে। করতে চাইছি না আমি। Private job করতে গিয়ে ব্যাপার ওটাই আছে আবার কবে রাখবে, কবে পার করবে, লাথি দিয়ে যখনও বার করতে পারে, টাকাও একটা ব্যাপার আছে, কখনো উঠতে পারবো না, ঐ ধরে নাও all~ চাপ থাকবে কাজের তাও নাম হবে না। আজকেও main চাকরিতে কি আছে একদম tension free থাকো, বাবুর মতন যাও বাবুর মতন আসো, কোনো tension টেনশন নেই, এই আছে।

হ্যাঁ, Private এ বাবুরা যখন কাজ করাচ্ছে ওরা তো দশ জনের কাজ তিন~ তিনজন দিয়ে করায়, ব্যাপারটা এটাই আছে, হু এ রকম ব্যাপার। তাই জন্য বুঝতে পারছি না কি হবে না হবে সে

ওয়ালিকুম আসালাম কেমন আছেন আপু?

কী হয়েসে? এইতো gastric এর প্রচুর সমস্যা হচ্ছে। ও doctor দেখান নাই? হ্যাঁ দেখিয়েছি doctor কিছু ওষুধ ও দিয়েছে আর কিছু নিয়ম দিয়েছে বলছে এভাবে চললে আর ওষুধ গুলো ঠিক মতো খেলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ gastric এর সমস্যা তো খুবই মারাত্মক সমস্যা ওটা সমস্যা থেকে আসতে আসতে অনেক বড় আলসারে পূর্ণ হয়, এর একমাত্র কারন হচ্ছে অনিয়মিত খাওয়া দাওয়া। ঠিক আসে? আর ভুজিয়া জাতীয় খাবার খেলে gastric এর সমস্যা হয়, আপনি may be নিয়ম গুলা মানেন না,

সবসময় একটা করবেন যে ভারী খাওয়ার আর তেল জাতীয় খাওয়ার না খাওয়াই ভালো। হ্যাঁ আমরা তো সবসময় আহ তেল জাতীয় খাওয়ার টা কে আমরা পছন্দ করি যেটা আসলে আমাদের স্বাস্থের জন্য ভালো না খুবই ক্ষতিকর। হুম, হ্যাঁ doctor আমাকে বলসে যে তেল জাতীয় খাওয়ার তারপরে বাহিরের খাওয়ার বাসি খাওয়ার এগুলো যেন না খাই। এই সমস্যা তো বেশির ভাগই আমাদের দেশে সেরকম অবস্থা কতদিন যাবদ এই সমস্যা? এইতো মাস কয়েকদিন যাবদ ই

আপনার তো gastric এর সমস্যা আর আমার হচ্ছে migraine এর সমস্যা। ও আচ্ছা তো আপনি doctor দেখান নাই?

তারপর হচ্ছে আপনার মাথা ব্যাথার জন্য আর মাথা ব্যাথা টা মনে হচ্ছিলো, Tension অতিরিক্ত চিন্তা ভাবনা এগুলার কারনে হয় কিন্তু আপু আমার তো সমস্যা আপনার হচ্ছে চিন্তা করেন কি, হ্যাঁ হ্যাঁ মাথা ব্যাথা টা এখন আমাদের আশেপাশে মানে খুব পরিমানে বেড়ে গেছে এই যে মানে দেখা যায় বেশির ভাগ student মানে এখন ছোটো বাচ্চা দেরও এই সমস্যা টা দেখা যায়।

এর main কারন কী জানেন? মূল কারন টা কী মূল কারন হচ্ছে বাচ্চারা এখন তিন থেকে চার বছরের ভিতরে বাচ্চাদের কে pressure দেওয়া হয় পড়াশোনার জন্য। যে সাত দিনে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা জিনিস আছে সেই জিনিসটা মানুষের মধ্যে যদি কাজ করে তখন মানুষের,

আবার এই যে অতিরিক্ত রাত জাগা এই কারনেও মানে মাথা ব্যাথা কিন্তু হয়ে থাকে আমি কিছু দিন আগে মানে বেশ কয়েকদিন রাত জাগার পরে আমারও মাথা ব্যাথা একটু হইসিলো then আমি রাত জাগা টাও কমাই দিবার পর এটা এখন একটু,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 হ্যাঁ আপনার ঘুমাতে হবে যতদিন আপনার মানে চব্বিশ ঘণ্টার মধ্যে কমপক্ষে আট ঘণ্টা ঘুমাতে হবে। কারন আমাদের হচ্ছে স্বাস্থই সকল সুখের মোন আমাদের শরীর স্বাস্থ যদি ভালো না থাকে কারো কিন্তু কোনোকিছুই ভালো লাগবে না। উম আসলে ঠিকই এইযে দেখা যায় অতিরিক্ত মানে চিন্তা ভাবনা তারপরে ঠিক মতো না ঘুমানো এইসব কারনে মানে মাথা ব্যাথা বেশি তিব্র হয়। ও ঠিক মতো ওষুধ খেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠিক হয়। কিন্তু দেখা যায় আমাদের দেশের মানুষ গুলো আজকাল মানে doctor কে না দেখাইয়া মানে নিজেই,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 হ্যাঁ আসলে আমাদের শরীরে বুঝলে যেকোনো রোগই আমাদের জন্য ক্ষতিকর ভালো দিক বয়ে আনে না তাইনা? হ্যাঁ হ্যাঁ এইটা তো অবশ্যই মানে যদি শলীল ই সুস্থ না থাকে তাহলে কী হবে এই যে দেখা যায় অনেকের অনেক টাকা পয়সা থাকে কিন্তু শলীলে বিভিন্ন ধরনের রোগ তারপরে আরও কত সমস্যা থাকে তো, যদি নিজের স্বাস্থই ঠিক না থাকে তাহলে টাকা পয়সা এগুলো দিয়ে হবেও বা কী? এখনকার সময়ে আপনার হচ্ছে এই যে শীতকাল এই শীতকালে কিন্তু আহ বেশির ভাগ মানুষেরই ঠাণ্ডা লেগেই থাকে ঠাণ্ডা কিন্তু কোনোভাবেই, আহ ভালো হচ্ছে না এই যে আমি দেখলাম দু তিন দিন আগে ঠিক আছে? hospital এ ভর্তি। Pneumonia হচ্ছে ঠাণ্ডা অতিরিক্ত ঠাণ্ডা লাগার কারনে আপু সবাই তো আর সচেতন না আসলে সব থেকে বড় কার হল কি মানে অসুস্থতা এড়িয়ে চলার জন্য আমাদের সচেতনতা থাকা কিন্তু আমাদের খুব জরুরি এই যে শিশুদের বেশিরভাগ যে ঠাণ্ডা pneumonia হয়, এগুলো কিন্তু মায়েদের অবহেলার কারনেই হয়ে থাকে মায়েরা যদি একটু শিশুদের প্রতি যত্নশীল হয় তাহলে হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় কিন্তু।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 হ্যাঁ আমরা তো তেমনি দেখেছি যে বাচ্চার মায়ের যদি ঠাণ্ডা লাগে বাচ্চার ও ঠাণ্ডা লাগবে এই জিনিস টা আপনি কীভাবে দেখেন? আসলে ব্যাপারটা মানে যেহেতু মানে মানে মায়ের মাধ্যমে সন্তান সবই হয় তো মা যদি অতিরিক্ত ঠাণ্ডা লাগায় তো সেই ক্ষেত্রে বাচ্চার, তো ঠাণ্ডা লাগবে এটা স্বাভাবিক তাইনা? এটা আসলে ভুল ধারনা টা যে মায়ের ঠাণ্ডা লাগলে বাচ্চার ঠাণ্ডা লাগবে মা যদি ঠাণ্ডা পানিতে আহ কাজ করে তখন বাচ্চা টার ঠাণ্ডা লেগে যায় এটা সম্পূর্ণ ভুল। না আরকি আমাদের এই যে যেমন দাদা, দাদু তাদের কাছ থেকে সবসময় শুনে আসি তো যে মায়ের ঠাণ্ডা লাগলে মানে মা, মা গর্ভে বাচ্চা থাকা অবস্থায় যদি মা ঠাণ্ডায় কাজ করে বেশি বা ঠাণ্ডা পানিতে, বেশি ইয়া করে তাহলে মানে বাচ্চারও ঠাণ্ডা লেগে যায়। হ্যাঁ সেটাই। তো রসিদ খানের ও কিন্তু আপনার কথা থটা অসুস্থতা আছে অনেকের ই সব কিছুই হচ্ছে আপনার অসচেতনতার কারনে এইরকম। হ্যাঁ সেটাই তো আপনার gastric এর problem এখন কী অবস্থা? এখন আগের থেকে একটু মানে better ওই যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই বাহিরের খাওয়ার এড়িয়ে চলি মানে নিজে একটু সতর্ক থাকি তো ওষুধ গুলো নিয়মিত খাই এখন আগের থেকে অনেক টা ভালো। আচ্ছা বুঝলাম তো শুনেছিলাম কিছুদিন আগে বলছিলেন uncle এর নাকি diabetis হ্যাঁ আব্বুর diabetes আছে এখনও উনি অনেক মানে অনিয়ম করে চলে তো এইজন্য আরকি, অনিয়ম করে কারন সবাই তো আর সচেতন না আমরা নিজেরাই সচেতন না আমরা আমরা উপদেশ দিতে পারি কিন্তু আমরা উপদেশ নিজেদের মধ্যে কাজে লাগাইনা। হ্যাঁ এইজন্য ওই মানে ইদানিং দেখা যায় সমস্যা গুলো খুব বেড়ে যায় আমরা ঠিকই অন্যদের উপদেশ দেই but সেই উপদেশ গুলো নিজেরাই পালন করিনা। খাওয়ার না খেতে আর সকালে হাঁটাহাঁটি করতে।

মানে doctor বাবা কে একটা খাওয়ার chart দিয়েছিল সাথে injection ও দিয়েছে প্রতিদিন ই সকালে আর রাত্রে দেওয়ার জন্য উম আর বলছিল যে মিষ্টি জাতীয় খাওয়ার এড়িয়ে চলতে তারপরে খাওয়ারের পরিমান টা ঠিক, হ্যাঁ হ্যাঁ in~injection ও দেওয়া হয় প্রতিদিন সকাল বিকেল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন সুস্থ আছে না diabetes কি একটু নিয়ন্ত্রনে আসছে? হ্যাঁ কিছুটা আসছে নিয়ন্ত্রনে এখন মানে আমরা বলে কয়ে তারপর ইহা করি তো এখন একটু নিয়ম করে চলে। ও আচ্ছা। তো aunty র শলীলে কী অবস্থা? হ্যাঁ ভালো উম ভালো আছে কিছুদিন আগে যে ঠাণ্ডা ছিল আসলে বয়েস হচ্ছে তো, তো বিশেষ করে এই শীতকালে যে আমাদের যে, হ্যাঁ এখন যে season টা শীতকালে তো বাচ্চারা আর বৃদ্ধ ছাড়া তাদের ই সমস্যা টা হয় চলা ফেরা ক~করতে সমস্যা হয় ঠাণ্ডা লাগলে কোনোমতে ঠাণ্ডা ছাড়তে চায়না সবারই অবস্থা খুবই খারাপ। ছিল আলহামদুলিল্লা এখন তো তাও একটু ভালো।

হ্যাঁ আবহাওয়া ওঠা নামা করতাছে না। হ্যাঁ তো aunty কে বলবেন যে একটু গরম কাপড় চোপড় পরে থাকতে আর হলো গিয়া doctor কে দেখায় যেন ওষুধ নিয়মত খায় কারন এই ঠাণ্ডা থেকে বিভিন্ন ধরনের মানে মারাত্মক রোগ হয়ে থাকে তো। হ্যাঁ এখন আমরা সবাই সচেতন আসলে ধাক্কা না খেলে শিক্ষা হয়না এরকম অবস্থা ।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

আচ্ছা বলেন তো মানব জীবনে আহ সবচেয়ে বড় রোগ টা কী? আহ তা আমি নির্দিষ্ট করে জানিনা তো but মানে সব রোগই সব রোগের এস্থান থেকে আমি দেখি মারাত্মক। আমি মনে করি depression depression কিন্তু একটা রোগ যেটা মনের ওপর, pression এটার ওপর মানে এটা হলো কি অন্যান্য রোগের তাও ঔষধ থাকে যেমন মাথা ব্যাথা জ্বর কাশি এগুলোর একটা ওষুধ দিয়ে সমাধান করা যায় but depression এমন একটা জিনিস যেটা মানে,

এটা থেকে আমাদের আহ মানে অতিরিক্ত চিন্তা ভাবনার কারনে অনেকেরই অনেক দিক দিয়া হয় আহ ক্ষতি হয় এবং মানে যেমন খেতে মন চায়না কোথাও জাইতে মন চায়না আমাদের শরীরের,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 হুম তবে আপু একটা জিনিস খেয়াল করবেন এখন যে young generation এর যে মানে ছেলে মেয়ে গুলো আছে ওরা একটু depression এর মধ্যে থাকলে suicide এর মতো মানে একটা de~decesion নিয়ে থাকে কিন্তু। এটা আসলে ঠিক না যেহেতু depression মন খারাপ করি স্বাভাবিক কিন্তু আশেপাশে কেউ যদি থাকে তাহলে তাদের সাথে কিছু share করে মনটা হাল্কা করা যায় আমরা যতটা খেয়াল করি সেই মানুষটা যদি আমাদেরকে দ্বিতীয় বার খোটা দেয় তাহলে, তাহলে কিন্তু তখন আরও বেশি খারাপ লাগে তাহলে কার কাছে share করবে বলেন যার সাথে share করবো সেই যদি এটা নিয়ে অনেক ইয়ে করে এই জন্য মানুষ depression এ আরও বেশি ভোগে।

তো ওইরকম যদি হয় তাহলে দেখা যায় যে depression অনেকটা কইমা যায় তো আমাদের সবার উচিৎ যে যখন যে depression এ থাকবে তার পাশে দাঁড়ানোর।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

হ্যাঁ কারন দেখা যায় একা থাকতে থাকতে মন মানে এতোটা ইয়ে হয়ে যায় যে তখন আর তার কিছুই করার থাকে না তারপরে সে এরকম একটা ভুল decision নেয় কিন্তু এটা একদমই ঠিক না। আমাদের উচিৎ সবার পাশে দাঁড়ানো যার মন খারাপ তার মন ভালো করার কারন এই depression খুব মারাত্মক একটা মানে রোগ এই depression এর মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের রোগ হইয়া থাকে but এইটা মানুষ বুঝে না।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 আমার অনেক ভালো লাগছে আপু তো আপনি নিজের যত্ন নিবেন uncle aunty র খেয়াল রাখবেন হ্যাঁ? আচ্ছা আপনিও ভালো থাকবেন হ্যাঁ আলহামদুলিল্লা। আচ্ছা আল্লা হাপিস আসালাম ওয়ালিকুম। তুমি বোলো? এই যে মেয়েদের ওই বিভিন্ন প্রকল্প নিয়ে বলছিলে নারী শিক্ষা বিষয়ে বিভিন্ন প্রকল্পে প্রকল্প গুলো কেমন হওয়া উচিত? হ্যাঁ এই যে সরকারি যে প্রকল্পগুলো প্রকল্প মানে এই কে two যেটা

কে two এর problem কোথায়? কে two number ভিত্তি করা উচিত বলছিল না?

পরীক্ষার ভিত্তিতে একটা নির্দিষ্ট নাম্বার ভিত্তিক হওয়া উচিত কারণ যে কোন মেয়ে তার উদ্দেশ্য বিয়ে করা অথচ সে মানে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই বিয়ে করে নিচ্ছে যার কারণে সে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যে প্রাপ্ত বয়স্ক যখন হচ্ছে সে তো বিবাহিত হয়ে যাচ্ছে তখন গিয়ে সে টাকাটা পাচ্ছে তার মানে সরকারদের উদ্যোগ সরকারের যে টাকাটা সেটা সম্পূর্ণ বৃথা একটা জায়গায় চলে যাচ্ছে কারণ এটা তো সঠিক কাজে লাগছে না।

তাহলে এটাতে টাকা নিচ্ছে যেই যে স্কুলের fault লুকিয়ে যায়, নিজেকে লুকিয়ে মেয়েটা যদি যায় ইস্কুল কোথা থেকে ধরবে? এটা fault কোথাকার জেনে সেখান যেখান থেকে মেয়েটা হচ্ছে তার under এ certificate নিয়ে আসছে~ নিয়ে আসছে কারণ যে পাড়ার member সে তো

হ্যা, আর চিংড়িয়া অঞ্চল থেকে কি পাড়ার member এর কাছ থেকে একটা unmarried লিখিত certificate দিতে হয়। এবার মেয়েটার

কেন দিচ্ছে? যদি না দেয় তাহলে তো আর যাওয়া দিতে পারবে না। ইস্কুল তো সবসময় তো খেয়ে দেয়ে কাজ নেই সে দেখে বেড়াবে কে কোথায় বিয়ে করছে? না না না, একদমই তাই না, এবার যখন গ্রাম পঞ্চায়েত বা counselor যেই হোক যে certificate দিয়ে দিয়েছে তালে আর স্কুল কি করবে? তাদের তাদের ওপর আর কোনো দোষ থাকবে না তাদের দায়িত্ব নেওয়া হবে।

তাহলে পঁচিশ হাজার টাকার percentage পাবে হয়তো। মানে একটা মেয়ে যে নাবালিকা তার আহ বিয়ের পরে শারীরিক একটা সমস্যা হতে পারে একটা মানসিক problem হতে পারে সে মানসিকভাবে প্রস্তুতি নাও হতে পারে বিয়ের জন্য মানে ভেতর থেকে। তা সেই ইচ্ছা হল বিয়ে করে নিল এখন ইচ্ছার বিরুদ্ধে কেউ কোন কাজ হয় না। ইচ্ছার বিরুদ্ধে তার বাবা মাও বিয়ে দেবে না সে নিজের ইচ্ছা হচ্ছে তাই বিয়ে করছে অনেকে তো বাবা মাও যায় না নিজেরাই চলে যায়

তালে কন্যাশ্রীর কন্যাশ্রী করে কি হচ্ছে কি? কোনও কন্যা আহ শ্রী হচ্ছেনা। তালে উপায় কি এটার? এটা problem solution কি? হ্যাঁ, solution মানে যে গ্রামের যে প্রধান তাকে মানে পঞ্চায়ত হয় তাহলে সে হচ্ছে তাকে unmarried certificate দেওয়া যাবেনা আর আর পৌরসভার counselor তাকে unmarried certificate দেবে না। ব্যাস বিয়ে করার মনে থাকে না যে আমার টাকার প্রয়োজন তাহলে বিয়ের পরে কেন মনে হয় আমার টাকার প্রয়জন? এমনও তো হতে পারে সেই টাকাটা তাঁর husband কে দিয়ে দেবে সে নিজের কোন কাজে লাগাবে না। প্রাপ্ত বয়সের পরে প্রাপ্তবয়স্কের আগে বিয়ে করে নিলে সেই টাকাও কেন পাবে সে? তাহলে যারা বিয়ে করে বসে যাওয়া খুবই গরিব সে তার লক্ষ যে twelve এ পাস করবে তারপরে সে নিজে কষ্ট করছে সে কেন কষ্ট করছে সেও বিয়ে করে টাকা নিয়ে নিক। এই ব্যাপার আসলে সরকার তো ভালোর জন্যই করে কিন্তু সাধারণ আ কিছু সুযোগ মানুষ তারা এটার অপব্যবহার করে। রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনেরই খুব ভালো ভালো প্রোজেক্ট আছে মেয়েদের শিক্ষার নিয়ে প্রচুর ভালো ভালো প্রোজেক্ট আছে। সেগুলো সদ্ব্যবহার হয় না যদি কেউ দুর্নীতি করে কোনায় বসে তাহলে আর সদ্ব্যবহার হবে কি করে? কিছু মেয়েদের কে থ্রি, কে এটা বয়স না কেউ যদি গ্রাজুয়েশনের পরে কোনো উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় মানে MA বলো, কোনো কোনো যা কিছু কোনো বিষয়ে diploma যা কিছু সে যদি করে তাহলে হয়তো আটচল্লিশ হাজার টাকা সরকার থেকে দেওয়া হবে। ও তারপর আর ও যত

হ্যাঁ, যত বেশি আহ অন্য জায়গায় পড়াশোনা করতে যাবে এটা ভালো কিন্তু দুর্নীতি মেয়েরা upgrade হচ্ছে না, আর একটা কি বলছিলে তোমাদের এদিক থেকে শহরের মেয়েরা বেশি upgrade তোমাদের গ্রামের মেয়েরা কম upgrade তো বলছিলে না যে একটু বনগাঁর একটুখানি প্রপার বারাসাত কলেজের কলকাতাটা দিয়ে গেলে ওরা দ্বিগুণ update আর আমরা তো আমাদের একটা মানে মাঝারি হয়ে গেছে সমাজে। আর আমাদের side থেকে মানে যত বন্যার ভেতরে ঢোকা হবে তত প্রত্যন্ত মানে মানুষের অ্যা দেখা হবে ওখানে কোন updateness ই নেই। মানে এটা তুমি বুঝলে কি করে যে ওরা বেশি update Of course বেশি update ওখানে বাল্যবিবাহের সংখ্যা কম তারপর নারীরা শিক্ষিত হচ্ছে আর আমাদের কেন গ্রামের মেয়েরা শিক্ষিত হচ্ছে না? না হচ্ছে আর ওখানে ঐ যে শহরে যদি ninety percent মেয়ের মধ্যে eighty percent হয় আর হচ্ছে আর গ্রামের মেয়েরা ten percent হয় সেখানে। ওদের percentage টা এতটাই কম।

হ্যাঁ এত কিছু হওয়ার পরেও মানে ওদের ভিতর বিয়ে করার ওতো প্রবণতা নেই।

মানে প্রাপ্ত বয়স্ক তো এখন তো আঠারো বছর একটা বাঁধা, আঠারো বছর হবে বিয়ে দিয়ে দাও। আর সেটা সবার বাবা-মা

মানে এমন একটা situation তৈরি করবে তার বাবার বাধ্য হবে তাকে বিয়ে দিতে। আর ওই কারণেই তাদের ছোটবেলার থেকে হ্যাঁ এটা তো ঠিক আছে এটা তো সমাজের হয় সমাজ থেকে এটা এটা সমাজের সমাজগুলো পিছিয়ে এই সমাজে কিছু খারাপ লোক থাকে তারাও এরম বাজে কথা বলে কারণ আঠেরো বছর হয়ে গেলে একটা মেয়েদের বাজে কথা বলা যায় না। এবার এটাও দেখতে হবে যে অনেক পরিবার এরকম আছে না অনেক পরিবার দেব পরিবার প্রশ্ন করতে পারছেন না সরকার কবে পঁচিশ হাজার টাকা দেবে সেই পর্যন্তই দেখা গেল টানতে পারলো না বা আমার খাবার পরাশুনা করবে আমাদের সমাজে প্রচুর এরকম মানুষ আছে যারা দিন আনে দিন খায়। ওইসব কথা বলছেন তাঁরা মনে করছেন কি যে মেয়ের বিয়ে দিয়ে দিলাম মানে তারা আমার গায়ের থেকে তো বোঝা কমলো, ঘার থেকে একটা বোঝা কমলো। সেটা যদি পড়াশুনো করতে না পারে তাকে তার সে একটা লিখিত মানে যা কিছু একটা লিখিত একটা application করতে পারে সরকারের কাছে যে আমি আমার মেয়েকে পড়াশোনা করতে করাতে পারছি না এবার খুব গরিব হলে তো সেটা বাজে আর এখন এমন কোনো এ নেই যে সে twelve অব্দি যে কেও পড়াশোনা করতে পারবে কেউ টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দেবে normal যে কেও পড়াশোনা করতে পাড়ে আর ordinary তো আলাদা, তবে কারোর বাবা মা যদি ছায় যে আমার ছেলে মেয়েকে বেশি করে পড়াবো তালে সেতা তাদের ব্যাপার।

যে যা টাকা income করে তার বেশি টাকার মদ খায়, তাতে পয়সা উরিয়ে দেয় সংসার ই চলেনা। তারা মেয়ে মানেই মনে করে যে মানে তারাতে পারলে বাঁচি কাজের অভাব হয়ে ওঠে না। হ্যাঁ উন্নততর করতে হলে সব থেকে বেশি update মানে মানুষের মধ্যে যে আহ ছড়াতে হবে যে বিষয়টা হচ্ছে মেয়ে মানেই বিয়ে দেওয়া নয়। মেয়ে মানে সে ও জীবনে কিছু করতে পাড়ে সে ও। life এ প্রতিষ্ঠিত হতে পাড়ে। মেয়ে মানেই কখনো বোঝা যেখানে কত মেয়ে একটা একটা মানে মানুষ মেয়েরা এখন প্লেন চালাছে, আহ astronaut হচ্ছে সেই খানে দাড়িয়ে ও এখন ও মেয়েদের কে বোঝা মনে করছে। হুম, আই~ IAS officer হচ্ছে IAS officer খুব আর India এর যে একটা মেয়ে শ্রুতি শর্মা তা বলে